এটি একটি অনুষ্ঠানবাড়ি এবং সেখানে দেখা যাচ্ছে খুব সুন্দরকরে লাইটিং দিয়ে সাজানো হয়েছে. এবং চারিদিকে মানুষজন ভিড় করে বসে রয়েছে ।এবং সেখানে দেখা যাচ্ছে কিছু চিয়ারপত্র সেখানে রাখা রয়েছে।

এবং দেখা যাচ্ছে একটি সাইকেল এবং একটি টোটো যেতে । এবং সামনে রাস্তার সাইড এ একটি বাইক দাঁড়িয়ে রয়ে--

এখানে দেখা যাচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে সেখানে বসে গল্প করছে ও তাদের পেছনে একটি বেগ এবং জলের বোতল রাখা রয়েছে।

তিনটি মানুষকে যেতেদেখা যাচ্ছে এবং চারিদিকতি গাছ পালায় ভর্তি।

রাস্তার ধারে একটি মন্দির দেখা যাচ্ছে এবং মন্দিরটিকে মন্দিরটির গেট -এর সামনেটি লোহার চ্যানেল করা রয়েছে।